সামনে কিছু যানবাহন দেখা যাচ্ছে।

এটি একটি ওয়েল্ডিং এর দৃশ্য।

একটি সিঁড়ি উপরের দিকে যেতে দেখা যাচ্ছে।

এই ছবিটি একটি গেস্ট হাউস বা হোটেল রুম -এর।

সামনে কিছু বড়ো গাছপালা দেখা যাচ্ছে এবং আশেপাশে প্রচুর গাছপালা দেখা যাচ্ছে।

এটি একধরনের সবজি গাছের চিত্র।

এটি একটি অপারেশন থিয়েটারের দৃশ্য হতে পারে।

দরজার ভিতরে পর্দা ঝুলানো রয়েছে।

নীচে কিছু গাড়ি দেখতে পাচ্ছি গাড়িগুলো কিছু বহন করে নিয়ে যাচ্ছেন।

পেছনে একটি বোর্ড দেখা যাচ্ছে বোর্ড -এ হ্যাপি দিওয়ালি বলে উল্লেখ করা আছে।

দোকানের সামনে একটি সাইন বোর্ড টাঙানো রয়েছে।

এটি একটি তপবন নামে নিবন্ধিত অফিস যা একটি আয়ুর্বেদিক আশ্রমের অফিস বলে মনে হচ্ছে।

চারজন মানুষ সিঁড়ি বয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করছেন।

কয়েকজন লোক উপরে দাঁড়িয়ে আছেন।

এখানে একটি বিল্ডিং -এর চিত্র তুলে ধরা হয়েছে।

হোটেল -এর গেট -এর সামনে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।